এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন | যেখানে কিনা অনেক লোক।

এই ছবিটি একটি গুগনীর দোকানের | যেখানে হাতে পাতার মধ্যে ঘুগনী পেঁয়াজ নারকোল চামচ সবই রাখা রয়েছে।

এই ব্রিজ -এর নিচে জলের ধারা বয়ে চলেছে |ও একটি মেয়ে সেই জলের কাছে দাঁড়িয়ে ছবি তুলছে ।

এখানে একটি পুজোর মণ্ডপ সাজানো রয়েছে ।

রোড -এর সাইড -এ কিছু লোক দাঁড়িয়ে আছে। আর কিছু -এ বাইক রাখা আছে ।

এটা একটা ড্রয়িং প্রতিযোগিতা। আপানারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছেলে মেয়েরা বসে ড্রয়িং করছে। ও নানারকম চিত্র বানাচ্ছে সামনে একজন টিচার ও দাঁড়িয়ে আছে।

এখানে যে চিত্রটি আপনারা দেখছেন | এটি হলো একটি ফুলের দোকানের ছবি।

এখন যে দৃশ্যটি আপানারা দেখছেন সেটি হলো একটি কলোনী -র ছবি।

ভাবতে পারেন আমাদের কাল্পনিক--